না রণিতা দত্তা ছিল

হ্যাঁ রণিতা দত্তার যে order আমার মনে হয় ওই ছয়টা নাগাদ আমি order টা দিয়েছিলাম আপনাদেরকে। হ্যাঁ তো আমার যে delivery টা এসেছে সে ভুলভাল delivery এসছে আপনি দেখুন আমি কী কী order দিয়েছিলাম।

হ্যাঁ যখন আমি order টা দিয়েছিলাম সব জিনিসটাই আপনারা ঠিক note down করেছিলেন তাহলে আমার order টা ভুল এসেছে কেন? হ্যাঁ আমি যেখানে, সম্ভব হওয়ার কথা সে আপনারা জানুন আপনারা কি করেছেন কিন্তু আমার তো এখন খুবই মাথা গরম আছে আপনাদের ওপরে আমার যেখানটায় পাঁচ দিনের আমি পাঁচ plate chicken বিরিয়ানী order করেছিলাম। ঠিকাছে? সেখানটায় আমার এসছে মাত্র তিন প্লেট বিরিয়ানি chicken বিরিয়ানি okay আর তার সত্ত্বেও যখন আমি ওখানটায়, ভালো করে আপনারা লিখেছেন আমি যে তিন plate mutton কষা order করেছিলাম ওখানটায় আপনারা খালি আমাকে এক plate mutton কষা আর ওর জায়গায় আমাকে extra যে আমি দু plate chicken চাপ order করেছিলাম আপনারা আমাকে ওই chicken চাপ টা দু plate না দিয়ে আমাকে চার plate দিয়েছেন যেটা আমি order করিওনি। হ্যাঁ আর তা সত্ত্বেও তার উপরে আপনারা আমার যে রায়তা ছিল তিন plate তিন plate এর রায়তার মধ্যে আপনারা এক plate রায়তা দিয়েছেন ঠিক আছে? হুম এবার আচ্ছা আচ্ছা যেটা আপনারা বলছেন আমি কি এইসব যে আপনারা ভুল করেছেন আমার তো important guest আসার ছিল আমি তা সত্ত্বেও আপনাকে বলেছিলাম কি আমার একটু delivery টা তাড়া তাড়ি চাই কারণ আমার guest আসার আছে তার সত্ত্বেও আপনারা একটা address নিয়ে ভুল করলেন তার জন্য আমাকে অনেক ক্ষন ধরে আপনার delivery boy এর সাথে কথা বলে অনেক ক্ষন ইয়ে করতে হল ওনাকে রাস্তা বোঝাতে হল প্রায় এই নিয়ে আমার খুবই অসুবিধা হল কারণ অসুবিধা বলতে যে আমার time টা নষ্ট হল। সে এক কথা আমি তাও accept মানে ইয়ে করলাম মানলাম যে ঠিক আছে এটা মাঝে মাঝে হয় এটা আমি তাও মেনে নিলাম কিন্তু যে এখন আমার important আমার যে খুবই গুরুত্বপূর্ণ। হম ইয়ে আমার guest রা বাড়িতে এসেছে আমি আপনার এবার কি করবেন আপনি বলুন আপনারা প্রথম কথা ভুল order দিয়েছেন আরো আমার লোক আসার ব্যাপার আছে। এরপর end time এ আমি যখন order দিয়েছি আপনাদের আপনারা এইসব কাজ করেছেন। দেখুন, রণিত দাস হোক মজুমদার হোক হাজরা হোক যেই হোক আপনাদের দোকান আছে আপনাদের ওখানটায় দশখানা লোক একই নামে আসতেই পারে। তা বলে কি আপনারা এসব ভুল করবেন? আমার যেমনি শুনুন আমার যে important guest গুলি এসেছে তাকে এখন আমি কি খাওয়াবো আপনারাই বলুন আমি যে order দিলাম আপনার ওখানটা থেকে infact আমি বলেও দিলাম কি আমার দরকার লোক আসছে আমার তাড়াতাড়ি চাই delivery তাও আপনারা একটু late করালেন আপনার delivery boy সাথে আমাকে অতক্ষণ ইয়ে করতে হল সেটাও আমি মেনে নিলাম তার উপর যখন আমি এসব receive করলাম parcel টা আমার কি এসব ভুলভাল order দেখি এবার আমি কি তাদেরকে দেব? আপনা~আপনারাই বলুন এর কোনো উপায় আছে কি? আপনাদের তো খালি না আপনাদের তো খালি হ্যাঁ ma'am বললে হবেনা আমাদের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য আমাদের image খারাপ হচ্ছে আপনাদেরতো image যেটা আমি দেখে নিলাম আমি তো ভেবেই নিয়েছি আর আগেরবার থেকে কোনোদিনই আপনাদের এখান থেকে order দেবোনা, আমি order দিনা আপনাদের এখানটা দিয়ে কোনোদিন।

অনেকবার অনেকের মুখের থেকে অনেক ভালো ভালো নাম শুনেছি কিন্তু যে আপনারা আমার সাথেই দুর্ব্যবহারটা করলেন প্রথমবার ভুলভাল ইয়েটা করলেন এবার কি আমি আপনাদের কোনোদিনও order দেব না এইসব আপনাদের review তো একদম worst rate দিয়েছে একদম ভালো না কারণ আমারতো কোনো অপেক্ষ অপেক্ষাই ছিলোনা কি আপনারা এইসব করবেন এতো ভালো নাম ধাম কামিয়ে যদি আপনার হ্যাঁ এমনি করলেনআপনারা কি এইভাবে image বানাচ্ছেন? আপনারা এখন আমাকে excuse দিচ্ছেন যে ইয়ে আহ রণিতা দাস এর মানে দু একজনের এসেছে এটা কীভাবে হতে পারে? আপনাদের তো দোকান আছে। আপনাদের একদিনে প্রায় একই নামে অনেক ইয়েই আসতে পারে তা বলে কি আপনারা প্রত্যেক সময় সবার order এদিক-ওদিক এদিক-ওদিক করবেন? আপনাদের কি এইসব ভাবনা-চিন্তা নেই? এখন যেমন আমার important আছে আমার খুবই গুরুত্বপূর্ণ লোক এসেছে বাড়িতে এবার আমি কি করবো আপনারাই বলুন আমি না ওনাদেরকে serve করতে পারছি না আমি কিছু করতে পারছি। এবার আমার খুব খারাপ লাগছে। এবার আপনারা বলুন কি উপায় আছে? তাড়া তাড়ি বলুন আমি জানিনা। আপনি যে বলছেন হয়না তাহলে আপনি কি আমি কি মিথ্যে কথা বলছি আপনাকে আপনি এসে কিন্তু আপনাদের order টা নিয়ে যেতে পারেন আমার কোনো, এখনো ওমনি রাখা আছে আমি just খুলে একবার দেখলাম। আমার order টা আমার মতো আসেনি এরজন্য আপনাকে আমি return করছি, আমি খুলে ওকে আর কিছু করিনি আপনি আপনার জিনিস নিয়ে যান, আপনাকে আমি ইয়েও করে দেব কি আপনারা ভুল করেছেন আমি কি মিথ্যে কথা বলে আপনাকে অতো time নেই যে আপনাকে মিথ্যে কথা বলবো এখানটায়। আরে আপনার refund নিয়ে আমার কি হবে আমারতো আরও লোক আসার আছে আমারতো সেই হিসেবেই খাওয়ার order দেওয়া ছিল আমি কি এমনি এমনি আপনাদেরকে order দিয়েছি। আমারতো ওই হিসেবেই quantity order দেওয়া ছিল কি যে যেমনি খাবে সেই হিসেবে order হয়েছে এবার কি আমি খাওয়ার টাকে নিয়ে কি নষ্ট করবো নাকি বসে আপনারা কি সস্তা পেয়ে গেছেন নাকি সবকিছু? হ্যাঁ বলুন যার সাথে কথা বলার বলুন তাড়া তাড়ি আমার এই সমাধানটা বলুন।

আপনাদের ওপর আমার ভরসা রইল না, আপনারা কি আদ ঘণ্টা আপনারা প্রায় এক ঘণ্টা বলার জায়গায় আমাকে দেড় ঘণ্টা লাগিয়েছিলেন এই order টাই receive করার জন্য। তাহলে একটা কাজ করুন আর তো কোনো ইয়ে নেই, আহ আমার কাছে আর time ও নেই, তাহলে আপনি আমার যে আরও order টা আছে আমি সেটা বলে দিচ্ছি তাহলে আপনারা লিখে নিন আমাকে সেই সেই

হ্যাঁ, আমার যেই হিসেবে ছিল সেই হিসেবে আমার দু plate extra mutton বিরিয়ানি আসবে দু plate mutton বিরিয়ানি দুটো রায়তা আর, আমার সাথে তার সাথে আসবে ইয়ে কি বলে mutton কষা আমার আরও দু plate আসবে। হ্যাঁ, এই order টায় না আর আমি বলছিলাম যে আপনাদের যে extra order টা আছে ওটা কি আপনারা নিয়ে যাবেন তো, refund হবে তো? আচ্ছা তাহলে, তাহলে তো কোনো ব্যাপার নেই তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে তাহলে আর বলছি যে, আহ ইয়ে আমি যেটা order দিলাম ওই টাকাটা তো দিতেই হবে কি ওটা adjust হবে ওখানটা দিয়ে? ছয়শো আশি টাকা? আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ছয়শো আশি টাকা ইয়েটা করে দিন আর আমি বলে দিলাম এবার কিন্তু ভুল হওয়া চাই না প্রথম কথা, দ্বিতীয় কথা আমি time এ চাই জিনিস, আমার guest বাড়িতে বসে আছেন এক ঘণ্ট আদ ঘণ্টা দিয়ে যদি এক minute late হয় আমি কিন্তু এর against এ strict ইয়ে নেবো action নেবো জিনিসটা নিয়ে আপনাদের ওখানটায়। বলে দিলাম আপনাকে আমি প্রথমেই পরে আপনারা আমার কাছে আসবেন না ইয়ের জন্য আর দ্বিতীয় কথা আপনারা address টা আপনি ভালো করে এখন লিখে নিন তাহলে আমাকে আপনার delivery boy এর সাথে হ্যাজাতে হবেনা আর ওরও কোন problem হবেনা আপনি ভালো করে লিখে নিন। সে আপনাদের যে আছে কিন্তু আপনি একবার আমার address টা লিখে নিন আমার ভরসা উম সেটা তিন ছিল আগের বার আমার যতদূর মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আরেকটা জিনিস লিখে নিন যেটা ভালো হয় opposite to আপনি লিখে নিন opposite to ইয়ে কি বলে The Mahanayak doctor clinic

আমি অপেক্ষা করি এইবার কোন আপনারা এখানটা দিয়ে ভুল করবেনা যদি করেন আমি বলেই দিলাম আপনাদের খানটা দিয়ে আমি strict action নেবো এর জন্য আর যত তাড়াতড়ি হোক তাড়াতড়ি পাঠান হ্যাঁ ঠিক আছে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া'আলাইকুমুস-সালাম কেমন আছেন? হ্যাঁ জাভিদ আমি ভালো আছি আপনি কেমন আছেন? এই তো ভালো আমি ভাবছিলাম আজকে হচ্ছে রাতে একটা মুভি দেখবো হ্যাঁ আমার কিছু free time আছে তো আপনি কি আমাকে কোনও মানে suggest করতে পারেন যে আমি কি type এর মুভি দেখতে পারি বা এখন কি চলতেসে trending এ চলছে হলো pathan মুভি আচ্ছা আচ্ছা pathan মুভি টার সম্পর্কে কি আপনার কোনও ধারনা আছে মানে কে কে অভিনয় করেছে বা উম কেমন কাহিনি অনেক সুন্দর একটা মুভি তাছাড়া world এ অনেক IMDB rating plus বলেন যে সবদিক দিয়েই মানে এই মুহূর্তে trending এ আছে এই মুভি টা আচ্ছা আচ্ছা আচ্ছা জাভিদ আপনি একটু মনে হয় আস্তে কথা বলছেন আপনি আর একটু জোরে কথা বলবেন হ্যাঁ আমি আপনার কথা একটু কম শুনতে পাচ্ছি এটাতে মনে হয় shahrukh অভিনয় করেছে না?

আচ্ছা আচ্ছা আর ওর বিপরীতে নায়িকা কে ছিল?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 আচ্ছা আচ্ছা deepika কে আপনার কেমন লাগে? deepika ভালোই লাগে deepika কে ভালোই লাগে সবচেয়ে best হল এই মুভি টাই আপনার shahrukh khan এর জন্য ই মুভি টা hit করেছে হম হম আচ্ছা আচ্ছা তো shahrukh khan মনে হয়ই দীর্ঘ পাঁচ ছয় বছর পর আবার মানে মানে বিরতি দেওআর পরে এই pathan মুভি আর মাধ্যমে মনে হয় ফিরে আসছে তাই না

হ্যাঁ আমি তো শুনলাম যে মানে এই এক সপ্তাহের মধ্যে এই মুভি তা হল প্রায় ছত্রিশ কোটি টাকার মতো business করে ফেলসে

মুভি তা আসলে অনেক সুন্দর দেখতে সবাই আসলে এতো পছন্দ করতেছে মুভি টা আমার নিজের ও personally অনেক ভাললাগছে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 জি আমি দেকসি আচ্ছা আচ্ছা ও আচ্ছা তো আপনি কি এই যে বাংলাদেশ এর একটা আলোচ্চিত মুভি গেলো কিছুদিন আগে যে হাওয়া আপনি কি হাওয়া মুভি টা দেখতে পাচ্ছেন

আচ্ছা আচ্ছা এটার তো মনে হয়ই মানে কোনও link টিঙ্ক তো পাওয়া যাচ্ছে না hall যেয়েই তো মনে হয়ই দেখতে হবে তাই না hall যেয়েই দেখতে হবে দেখতেছি ওখানে যেয়ে দেখতেছি সব movie তে আসলে এতোটা মানে হচ্ছে এটা প্রমান করে দিয়েছে বাংলাদেশ যে আমরা secure ভাবে একটা movie আমরা hall এ প্রচার করতে পারি এবং এই movie টা যাতে কেউ পাবেনা এরকম একটা ব্যাপার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 জি জি অভিনয় করেছেন চৌধুরী অভিনয় করেছে অভিনয় করেছে ওখানে সরিফুল রাজ ছিলো অনেক ভালো ভালো actress actor রা ছিলো। এইযে নাফিস আর তুসি তো মনে হয় তো খুব পুরাতন নয় একদমই নতুন একটা মুখ তাইনা? এই movie টার মাধ্যমেই আরকি আহ ওর নাম ডাক উঠেছে।

তো হচ্ছে আর কী খবর টবর বলেন তো মানে বিনোদন জগতের আমি শুনি আমি আসলে সময় পাই কম তো আমার এইগুলা সম্পর্কে একটু ধারনা কম আপনি একটু আমাকে বলেন। movie টা আসলে অনেক সুন্দর movie হইছে মানে movie টা শেষ না হওয়া পর্যন্ত বোঝা যায়না যে movie টার original কাহিনিটা কী?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 এই পরান movie টা পরান movie টা তো একটা সত্য ঘটনা অবলম্বনে করেছে। হ্যাঁ হ্যাঁ ওই যে কার জানি একটা আচ্ছা মিম্মি মিম্মি হ্যাঁ হ্যাঁ ও ওইটার ওপর ভিত্তি করে? হ্যাঁ ওইটাতে অভিনয় করেছিলো মনে হয় মিমি। জি মিমি character এ ছিলো। আচ্ছা হ্যাঁ ওরও নাকি খুব দুর্দান্ত অভিনয় করছে একদম মানে বা মনে হচ্ছে যে বাস্তবেরই মিম্মি উঠে এসেছে।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 আচ্ছা, আপনি কি গান শুনতে পছন্দ করেন?

তাই কার গান আপনার সবচেয়ে ভালো লাগে? আমার ভালো লাগে অরিজিত সিং এর গান।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 আর বাংলাদেশের এর জ্ঞান এক সময় শুনতাম এর গান শুনতাম শুনি,

ও তাহলে তো আপনার হচ্ছে choice দেখতেছি খুব ভালো আপনি অনেক ভালো ভালো মানে গায়কের গান শুনছেন। জি আপনার কী অবস্থা আপনি কার কার গান পছন্দ করেন? আহ আমারও ভালো লাগে আসলে গান ভালো লাগে তারপরে লোপা মুদ্রা নামে একটা উম Indian singer আছে তার গান ভালো লাগে উম এইতো এদের গান ভালো লাগে।

হ্যাঁ হ্যাঁ পুরাতন দিনের গানগুলা বেশ ভালো লাগে এইযে মান্না দে, উদিত নারায়ন আল~আল~আল~আলকা ইয়ানি,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

হ্যাঁ হ্যাঁ মানে মনে হয় যে এই গানটা আমার জন্যই লেখা হইসে যে একদম situation এর সাথে মিলে যায় আহ তারপরে সুর কথা এক সবগুলোই একদম হৃদয় স্পর্সি খুবই ভালো লাগে। হ্যাঁ আপনি কি নাটক দেখেন?

আচ্ছা আচ্ছা নাটকের অভিনয় শিল্পীদের মধ্যে আপনার কাকে ভালো লাগে? আমার সবচেয়ে বেশি পছন্দ বাংলাদেশের অভিনয় জগতে আচ্ছা আচ্ছা ও ইদানিং মানে আগের ওর যেসব romantic ধারনার অভি ধারনার অভিনয় করতো এখন তার থেকে তো মনে হয় বের হয়ে আসছে মানে অনেক different character play করছে। ওর series movie type এর ইয়ে crime type এর crime এই type এর। হ্যাঁ হ্যাঁ মানে বেশ different character নিচ্ছে মানে আর খুবই চমৎকার অভিনয় করছে। জি মেয়াজাবিন চৌধুরী আর জুটি টাও বেশ সুন্দর অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ ঐযে ওদের একটা উম web series তো খুবই জনপ্রিয়তা লাভ করেছে ঐযে উম পুনর্জন্ম। পুনর্জন্ম হ্যাঁ পুনর্জন্ম। হ্যাঁ হ্যাঁ ওইটা আসলে অনেক দেখলাম যে ওটার view প্রচুর বেশি।

আপনার কেমন লাগছে পুনর্জন্ম? অন্দরমহল এক ও দেখেছি দুই ও দেখেছি দুইটাই সুন্দর হয়েছে চৌধুরীর রান্না কখনো খারাপ হতে পারে? হ্যাঁ হ্যাঁ এরকম একটা dialogue ছিল সাম্নের মাসে মনে হয় এর next মানে last episode টাও চলে আসবে।

আচ্ছা, আচ্ছা কারাগার ওই series টা নিয়ে না আমি অনেক আলোচনা শুনেছি আপনার কি দেখার সৌভাগ্য হয়েছে কারাগার series টা? কারাগার one two দুইটা part ই দেখে ফেলেছি। আচ্ছা আচ্ছা আপনার কাছে যদি আমি না এইটা দেখতে পারিনি আপনার কাছে এইটার link আছে যদি কারাগারের link থাকে কোনো উম তাহলে আমাকে একটু দেন তো। আচ্ছা ঠিক আছে আমি দেবো আপনাকে shop থেকে সব download করা,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 কারাগার আসলে এমন একটা thrilling type এর আরকি আহ আপনি শেষ না হওয়া পর্যন্ত বা একটা সময়ের পরে যে অন্তিম সময় পর্যন্ত যে আপনি বুঝতে পারবেন না যে আপনি এর মূল ইতিহাসটা কী এর কাহিনিটা, বেশ releated অনেক কিছু releate করে এটা তৈরি করা হয়েছে বেশ অনেক সুন্দর।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 জি main আহ অভিনেতা হিসেবে কাজ করেছে main কাজটি আর আরও অনেক শিল্পীরা রয়েছে ছিলো অনেক শিল্পীরাই রয়েছে। okay তো হচ্ছে আর কী দেখা যায় বলেন তো? তামি মুভি আমি recently দেখেছিলাম এই শেষ করতে পারিনি এখনও। নতুন movie তা এইটা হলো আপনার ভারিসু নাম হলো ভারিসু তামিল মুভি আচ্ছা।

ও আমার আসলে তামিল movie কখনো দেখা হয়ে ওঠেনা আমার এই সম্বন্ধে ধারনা নেই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

হ্যাঁ hello হ্যাঁ হ্যাঁ আপনি আছেন আমার সাথে?

হ্যাঁ আপনার ওখানে মনে হয় একটু network এর সমস্যা বেশি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

আচ্ছা আচ্ছা আসলে বাংলাদেশে একটা ব্যাপার আছে যে বাংলাদেশে এক পর্বের নাটক গুলো করে আহ সেগুলো মানে দুর্দান্ত হয় সেটা আবার মনে হয় যে কিছু কিছু আগের নাতক গুলা তো মনে হয় যে বিশ্বমানের, আহ আপনি আমাকে হুমায়ুন আহমেদের কিছু পুরানো নাটক আছে আমি ওগুলো দেখছি download করে আমার খুবই ভালো লাগছে আহ আগে যখন ওই হুমায়ুন আহমেদের নাটক গুলা হতো তখন তো আমরা ছোটো ছিলাম ওইভাবে উপভোগ করতে পারিনি। তো এখন আমি হচ্ছে ওগুলো download করে দেখা শুরু করছি। হুমায়ুন আহমেদের নাটক হ্যাঁ হ্যাঁ মানে full entertainment যেটা বলা হয় ওর নাটক গুলো দেখে মানে পুরো বিনোদন টা পাওয়া যায়। আর মানে এমন একটা combination করছে romatic বলেন thriller বলেন মানে সব কিছু আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে আপনার কাহিনি দিয়ে এতো সুন্দর করে ফুটিয়ে তুলেছে অনেক সুন্দর এইযে আমি,

এতো সুন্দর লাগে আমার কাছে এখনও আমি মাঝে মাঝে, হ্যাঁ হ্যাঁ মানে আসলেই মানে ওর লেখা আর ওর লেখাও তো অসাধারন আপনি কি ওর বই পড়েন বই পড়তে ভালোবাসেন?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

আসলে হুমায়ুন আহমেদ একটা আহ শিল্প ছিল তিন ছিলেন একটা, industry ছিল আরকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে একটা মানুষ কতোটা যে প্রতিভাবান হতে পারে ওকে না দেখলে উম বোঝা যায়না ওনার আসলে অনেক গুন ছিলো। আর উনি আমাদের মানে বিনোদন জগতে একটা মানে, কী বলবো মানে মূল্যবান একটা হচ্ছে তারগা ছিলো যে হচ্ছে আমাদের বনোদন জগৎটা কে একদম সম্ব্রিদ্ধ করেছে। জি জি না সব থেকে ভালো লাগে যে জিনিসটা ও আরেকটা আরেকটা actress আছে বাংলাদেশের করিম ইনিও আরকি কী বলবো, top listed একজন মানুষ। হ্যাঁ হ্যাঁ মানে অভিনয় সবাই খুব ভালো করছে কিন্তু।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 আসলে অনেক সুন্দর। শিল্পীরা আমাদের দেশে আছে বলেই আমাদের বিনোদন জগতে সব বৃদ্ধি লাভ করেছে।

আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমি আপনার পছন্দের সম্পর্কে ওকে জামিন আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো next time আবার কথা হবে ভালো থাকবেন আল্লা হাফিজ। আল্লা হাফিজ আসালাম ওয়ালিকুম।

এই মোটামুটি রে, মানে weather টা change হচ্ছে তো, সবাইকার শরীরটা খুব একটা ভালো নেই মানে খুব একটা ভালো নেই কারোর শরীরটা, এই হচ্ছে থাকছে, বাবার শরীরটা একটু খারাপ।

ওর কথা আর বলিস না ওর ও খবর খুব সুন্দর, সারাদিন দস্যিপনা করছে আবার ওর কি খবর হবে বলতো? একদম তাহলে exam কেমন হল? আহ বলতে পারিস আমি চুপচাপ মানে বসে নেই জানিস তো? মানে একটা মানে কাজও বলতে পারিস আবার বলতেই পারিস কাজ শুরু করেছি, তুই কিছু করছিস এখন?

আমি ওই বৃক্ষরোপন মানে গাছপালা নিয়ে একটু সত্যি বলতে কি ওই ধার দিয়ে একটু চর্চা করছি।

ভালো ব্যাপার বলতে সত্যিই ভালো ব্যাপার বলতে পারিস এখনকার মানে এখন কটা মানুষ বলতো গাছ বা এই ব্যাপারটাই আমাদের মধ্যে দিয়ে এখনকার generation এখনকার জেনারসনের মানুষদের মধ্যে দিয়ে । হয়তো একশোটা মানুষের মধ্যে দুটো মানুষের মধ্যে বা দশটা মানুষের মধ্যে ওই ব্যাপারটা রয়েছে আমি মনে করি, এখন মানে সবাই বলতে পারিস কজন মানে একটু ভেবেচিন্তে গাছ লাগায় বলতো?